ঘরে লাইগা আছে। ঘরে ম এস চৌরাহাতে একটা স্ট্যান্ড আছে। এখানে --

হম মনের মতো সামান রাখা আছে এখানে আবা যাবা করবার জন্য রাস্তা আছে। পিছে একটি বিল্ডিং আছে।

উপর দ্বারা আছে এখানে আ ম ও ও আইরন -এর মতোন গ্লাস রাখা আছে আ ম আ ব উ--

এইটা একটা শোকেস রাখা আছে শোকেস টা অনেক নতুন সামান রাখা আছে সবেতে সমান টার নাম ইউনিক চীজ রাখা আছে ওখানে --

তারি দেখাচ্ছে ওইখানে অ উ গাড়ি চলছে সাদা কার আছে দা আছে ওইখানে ।

এর পাছে উম কিছুটি লেডিস রা গাউন পরে নিয়ে দাঁড়াছে জেন্টস অ আপনা মাথায় তাজ পরে নিয়ে দাঁড়া--

আ আর ও ব শান্ত মহল আছে সবার সামান টা রাখা আছে।

এইখানে একটা রেশন দোকান থাকে রেশন দোকান তে অনেক নতুন সামান রাখা আছে বাইরে ঝোলা টাঙ্গা আছে ।

এই সীন টায় একটা এস্পোর্ট এস্পোর্ট এর দোকানের সীন থাকে এখানে কত ব্যাট ব্যাট রাখা আছে নানারকমের ব্যাট আছে কারন কিছুটা।

হম ওইখানে আবার যাবার করার জন্য রাস্তা আছে সিঁড়ি দেখাচ্ছে কুরসী দেখাচ্ছে।

যেখানে আবার জোগাড় করবার জন্য রাস্তা থাকে ওই উয়াদের আগে জনবিশ্বাস।

সোফা -র ডিসাইন -টা অনেকমতো ভালো দেখাচ্ছে । এইখানে বুলাকড়ি সোফা থাকে সোফা -তে ভালো দেখাচ্ছে টু সিটারের ।

এথায় বক্স অফিস বাইরে একটা দাঁড়ায় নিয়ে আছে উ উ ধারে ধারে লোহার এন্টিনা লাগা আছে।

হরে আন্না নানা রংয়ের গাছ ব্রিচ হরেক পেড় লাগা আছে।

আ-আ- বিক্রি করবার জন্যে একটা দোকা- একটা হোলসেলের দোকান লাগছে এইখানে নানারকমের সামান রাখা আছে।

এখানে নানা রকমের সামান রাখা আছে। আহ উম আর ঘরটা টাইলস মার্বেল --

ন কটা তিনটা লোক দাঁড়া আছে ওইখানে আ সবাই আ ও-ও দৃষ্ট দেখতে নিয়ে ভালো লাগছে এখানে পাহাড়ের সীন থাকে ।